বসা লোকের মধ্যে একজন কালো শার্ট পরে একজন সাদা টিশার্ট আর একজন চেক শার্ট পরে রয়েছেন।

সেখানে গাস দিয়ে তৈরি দুটি হাতি খুব সুন্দর করে সাজানো আছে।

এখানে এগারোটি মাছ রয়েছে মাছগুলো দেখতে বড় বড়।

তার শরীরেও কিছু ট্যাটু রয়েছে।

সেখানে একটি লোক দো-দোকানদারি করছেন।

তার পাশেই সারিবদ্ধভাবে অনেক গাছ রয়েছে।

সামনে বড়ো সাদা রঙের বোর্ড লাগিয়েছে এবং এখানে এ_সি ও ফ্যানও লাগানো আছে।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি খাবার রেস্টুরেন

এই জায়গাটিতে একটি স্মৃতিসৌধ দেখা যাচ্ছে।

ইস্কুলটির নাম এবং ব্যানার লেখা রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না।

উপরে সত্যজিৎ মঞ্চ নামে একটি ব্যানার টাঙানো আছে একটি বিল্ডিংয়ে।

এখানে অনেক ইলেকট্রনিক জিনিস দেখা যাচ্ছে।

এটি একটি রুম যার বেডশিট রয়েছে সাদা ধপধপে।

পিলো রয়েছে দুটি লাল রঙের দুটি সাদা রঙের।

একদিকে লেখা আছে ইন্ডিয়ান ব্যাটারি স্টোর লাল কালোর দিকে।

রুমটি একজায়গায় ঘিয়া রং একজায়গায় পিংক রং এবং হোয়াইট কালার দিয়ে সাজানো।

তার মধ্যে একটি মোমবাতি স্পষ্ট দেখা যাচ্ছে একটি মাটির পাত্রে রয়েছে।

দূরে একটি চেয়ার দেখা যাচ্ছে এবং পেট্রোন পাম্পে ইন্ডিয়ান অয়েল বলে একটা বোট রয়েছে।

এটি একটি আর্ট স্টুডিও ।

এখানে একটি খুব সুন্দর একটি আর্টও দেখা আছে যেখানে ই_এস দিয়ে দিক নির্ণয় করা হয়েছে।

গাড়িতে একজন চালক বসে রয়েছেন মুখে হাত দিয়ে।